রাজা রানী- ই এটা একটা শশ্মান হচ্ছে ।

এটা-আ এটা আজাদের বাড়ি গৌড়ের দিকে এসেছে।

গেট লাগানো আছে ইসব নোটিস টোতিস ও আছে।